টাক্স টাইপিং পরিচিতির এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি টাক্স টাইপিং এবং টাক্স টাইপিং ইন্টারফেস সম্পর্কে শিখবেন
আপনি শিখবেন যে কম্পিউটার কীবোর্ড যাতে ইংরেজি বর্ণমালা কি রয়েছে সঠিকভাবে দ্রুত এবং দক্ষতার সাথে কিভাবে লেখে
আপনি প্রতিবার লেখার সময় নীচে কীবোর্ডে না দেখে লেখাও শিখবেন
টাক্স টাইপিং কি
টাক্স টাইপিং একটি টাইপিং টিউটর
এটি শেখায় যে সংবাদকত্মক গেম ব্যবহার করে কিভাবে লেখে এবং ধীরে ধীরে বিভিন্ন অক্ষর লেখা সম্পর্কেও শেখায়
নিজের গতিতে লেখা শিখতে পারেন এবং ধীরে ধীরে সঠিকতার সাথে লেখার গতি বৃদ্ধি করতে পারি
টাক্স টাইপিং অনুশীলনের জন্য নতুন শব্দ লেখা এবং লেখার জন্য ভাষা সেট করতে সক্ষম করে
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1110 এ টাক্স টাইপিং 180 ব্যবহার করছি
আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে টাক্স টাইপিং সংস্থাপিত করতে পারেন
উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে অধিক জানতে এই ওয়েবসাইটে উবুন্টু লিনাক্স টিউটোরিয়ালটি দেখুন
টাক্স টাইপিং খুলুন
প্রথমে দাশ হোম এ টিপুন যা আপনার কম্পিউটার ডেস্কটপের উপরের বাম কোণায় গোল বোতাম
সার্চ বাক্স প্রদর্শিত হয়
দাশ হোম এর আগে সার্চ বাক্সে টাক্স টাইপিং লিখুন
সার্চ বাক্সের নীচে টাক্স টাইপিং আইকন প্রদর্শিত হয়
টাক্স টাইপিং আইকনে টিপুন
টাক্স টাইপিং উইন্ডো প্রদর্শিত হয়
টাক্স টাইপিং এ নিম্ন মেনু রয়েছে ফিশ ক্যাসকেড - খেলার ক্ষেত্র কমেট জাপ - আরেকটি খেলার ক্ষেত্র লেসনস - যাতে বিভিন্ন পাঠ রয়েছে যা আমাদের অক্ষর শেখা শেখাবে
অপশনস - যাতে মেনু রয়েছে যা শব্দ সম্পাদনা করতে বাক্যাংশ লিখতে টক্স টাইপিং প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে এবং ভাষা সেট করতে সাহায্য করে
কুইট - খেলা ছাড়তে টিপুন
পাঠগুলি ব্যবহার করে লেখা অনুশীলন করি
মুখ্য মেনুতে লেসনস এ টিপুন
পাঠ সম্মিলিত উইন্ডো প্রদর্শিত হয়
প্রথম পাঠ শেখা দ্বারা শুরু করা যাক
basic lesson 01xml এ টিপুন
নির্দেশের সাথে উইন্ডো প্রদর্শিত হয়
নির্দেশাবলী পড়ুন
পাঠ শুরু করতে স্পেস বার টিপুন
কীবোর্ডের সাথে উইন্ডো প্রদর্শিত হয়
আমরা এখন অক্ষর a লেখা শেখা শুরু করব
অনুশীলনের জন্য p টিপুন
একটি উইন্ডো যা লেখার জন্য অক্ষর দেখায় তা প্রদর্শিত হয়
এই লাইন কি প্রদর্শন করছে এএ aaa
আপনার এই অক্ষরগুলি লেখা জরুরী
এই লাইনকে টিচার্স লাইন নাম দিন
এখন আমরা ইংরেজি কীবোর্ড দেখি যা আমাদের অধিকাংশ দ্বারা ব্যবহৃত স্ট্যান্ডার্ড কীবোর্ড
আপনি কি a এর চারপাশে লাল বর্গ দেখছেন
এটি আপনাকে ইঙ্গিত দেয় যে এই অক্ষর এখন আপনাকে লিখতে হবে
কীবোর্ডের প্রথম লাইন সংখ্যাসূচক বিশেষ অক্ষর ও ব্যাকস্পেস কী প্রদর্শন করে
লিখিত অক্ষর মুছে ফেলতে backspace কী টিপুন
কীবোর্ডে বর্ণমালা সংখ্যা এবং অন্যান্য অক্ষরের তিনটি সারিও রয়েছে
কীবোর্ডের দ্বিতীয় লাইনে বর্ণমালা কিছু বিশেষ অক্ষর এবং Enter কী সম্মিলিত
পরের লাইনে যাওয়ার জন্য আপনি Enter কী টিপতে পারেন
কীবোর্ডের তৃতীয় লাইনে বর্ণমালা colonসেমিকোলন এবং ক্যাপস লক কী রয়েছে
বড় অক্ষরে লিখতে ক্যাপস লক কী ব্যবহার করুন
কীবোর্ডের চতুর্থ লাইনে বর্ণমালা বিশেষ অক্ষর এবং Shift কী সম্মিলিত
বড় অক্ষরে লিখতে যে কোনো বর্ণমালা কী shift কী এর সাথে টিপুন
কী এর শীর্ষে দেওয়া অক্ষর লিখতে Shift কী সেই কী এর সাথে টিপুন
উদাহরণস্বরূপ সংখ্যা 1 কী এর উপর বিস্ময়বোধক চিহ্ন রয়েছে
বিস্ময়বোধক চিহ্ন লিখতে 1 এর সাথে Shift কী টিপুন
কীবোর্ডের পঞ্চম লাইনে Ctrl Alt এবং ফাংশন কী সম্মিলিত
এটি স্পেস বার ও সম্মিলিত করে
এখন দেখি যদি এখানে টক্স টাইপিং কীবোর্ড ল্যাপটপ কীবোর্ড এবং ডেস্কটপ কীবোর্ডের মধ্যে তফাৎ থাকে
লক্ষ্য করুন যে টক্স টাইপিং কীবোর্ড এবং ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহৃত কীবোর্ড একই
এখন কীবোর্ডে নিজের আঙ্গুলের সঠিক স্থান দেখি
এই স্লাইডে দেখুন
এটি আঙ্গুল এবং তাদের নাম প্রদর্শন করে
বাম থেকে ডানে আঙ্গুলের নাম লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার মিডল ফিঙ্গার ইনডেক্স ফিঙ্গার এবং থাম্ব
কীবোর্ডে আপনার বাম হাত কীবোর্ডের বামদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙুল অক্ষর A তে হয় অনামিকা অক্ষর S এ মধ্যমা অক্ষর D তে তর্জনী অক্ষর F এ হয়
এখন আপনার ডানহাত কীবোর্ডের ডানদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙ্গুল কোলনসেমিকোলন কী তে হয়
অনামিকা অক্ষর L এ মধ্যমা অক্ষর K তে তর্জনী অক্ষর J এ হয়
স্পেস বার টিপতে আপনার ডান অঙ্গুষ্ঠ ব্যবহার করুন
দুই হাতের চিত্র আপনার অক্ষর লিখতে সঠিক আঙুলের ব্যবহার করতে পথপ্রদর্শক হবে
জানুন যে বামহাতের ছোট আঙ্গুলের লাল ক্ষেত্রটি কি
আপনার অনুমান সঠিক
আপনাকে a লিখতে সেই আঙুল ব্যবহার করতে হবে
আপনার আঙ্গুল কীবোর্ডে রাখুন যা পাঠে পূর্বে সুচিত করা হয়েছে
এখন টাইপিং শুরু করি
যেই আমরা লিখি অক্ষর টিচার্স লাইনের নীচে প্রদর্শিত হয়েছে
একে স্টুডেন্টস লাইন নাম দেই
এখন সেই অক্ষর লিখুন যা টিচার্স লাইনে প্রদর্শিত নেই
আপনি কি দেখছেন ভুলভাবে লেখা অক্ষর স্টুডেন্টস লাইনে প্রদর্শিত হয়েছে
এটি প্রদর্শিত হয়নি
এর বদলে কীবোর্ডে ভুলভাবে লেখা অক্ষরের উপর একটি X চিহ্ন কিছুক্ষণ প্রদর্শিত হয়
আরো কয়েকটি অক্ষর লিখুন
এখন আপনার টাইপিং এর মেট্রিসের গণনা করুন
এখন আপনাকে অনুমান করতে হবে যে বাম দিকের ক্ষেত্র কি প্রদর্শন করছে
টাইম - আপনার টাইপিং গতি নির্দিষ্ট করে
চার্স - আপনার দ্বারা লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে
সিপিএম আপনার দ্বারা প্রতি মিনিটে লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে
ডব্লুপিএম - আপনার দ্বারা লিখিত শব্দের সংখ্যা নির্দিষ্ট করে
এরর্স -আপনার দ্বারা লিখিত ত্রুটি সংখ্যা চিহ্নিত করে
অ্যাকুরেসি - আপনার টাইপিং এর নির্ভুলতা চিহ্নিত করে
মুখ্য মেনুতে ফেরৎ যেতে এসকেপ কী দুইবার টিপুন
আমরা আমাদের প্রথম টাইপিং পাঠ শিখেছি
কম গতিতে প্রথম বার সঠিকভাবে লেখার জন্য এটি একটি ভালো অভ্যাস
একবার আমরা ভুল ছাড়া সঠিকভাবে লেখা শিখে গেলে আমরা টাইপিং গতি বাড়াতে পারি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা টক্স টাইপিং ইন্টারফেস সম্পর্কে শিখেছি এবং প্রথম টাইপিং পাঠ সম্পন্ন করেছি
নির্দেশিত কাজ
basic lesson 02xml এ যান
এই লেভেলের সাথে অভ্যাস করুন
এই লেভেলে সকল অক্ষর লিখুন এবং Enter কী টিপুন
এইভাবে আপনি অন্য পাঠ অনুশীলণ করতে পারেন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken Tutorial এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
এই সম্বন্ধে আরও তথ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ